সবুজ রঙের চেয়ার ওইখানে আছে একটু বাইকের চাকা দেখা যাচ্ছে।

হয়তো কেউ বসবেন সামনে একটি টেবিল রয়েছে।

লক্ষ্য করা যাচ্ছে অনেক মানুষের প্রচুর।

কেউ লোক দাঁড়িয়ে রয়েছে সঙ্গে একটি বাইক সাদা রঙে রয়েছে।

এদিকে সামনে সিসা দিয়ে চারিদিকে ঘেরানো রয়েছে ।

একটি ঘরের মধ্যে অনেকগুলো লোক বসে আছে।

ওইদিকে একটি লোক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।

লোকগুলা অনেক কাপড় নিতে আসে এবং এদিকে ওদিকে সবাই তাকিয়ে আছে।

ওয়ালগুলো রং করা রয়েছে।

অনেক লোকজন দাঁড়িয়ে আছেন কেউ খরচা নেওয়ার জন্য।

একটি লোক ঘরের ভিতরে ঘুরে দাঁড়িয়ে আছে।

চারিদিকে খুব অন্ধকার সামনে চেয়ার আছে বসানোর জন্য।

বিল্ডিং এক নিচে অনেকগুলো মানুষ আছে কেউ গল্প নিয়ে ব্যস্ত।

পাশে আরেকটিও ফ ফাঁকা জায়গা।